ছামনে একটা টেবিলও রাখা টেবিলের উফরের কালার পিঙ্ক ড্রয়ারের কালারটাও পিঙ্ক ।

নিসে দুইটা থারিয়াতে ব্লু কালার গ্রিন কালার আর ইয়েলো কালার ডিবিও দেখা যার ।

দুই নম্বর মানুষের শাড়ির কালার গোলাফি আর নীল তিন নম্বর ইনের হলুদ আর সবুজ।

মানুষগুলার শেষে সবুজ কালারের জলের উফরে গাসও আসে।

আকাশের কালারও সাদা কালার আকাশের নিসে --

চার্চ -এর মইদ্যে অনেকগুলা টুনি লাইট জ্বলে সামনে একটা খ্রিষ্টান -এর প্লাস দেখা যায়।

সামনে ইয়েলো কালারের একটা সাইনবোর্ড দেখা যায় শ্যাম স্টিল ল্যাখা।

এখানেও একটা খাটের মইধ্যে বাল্বও ঝোলে বাল্বের কালারটা সা--

হোয়াইট কালারের টিশার্ট লাগানি ছেলেটায় বেটিং করে।

এখানে একটা নদীর সবি দেখা যায় নদীর দুই সাইডে ওয়াল দেওয়া।

এসির কালার সাদা মানুষটায় সাদা কালারের গেঞ্জি না শার্ট লাগাইসে প্যান্ট লাগাইসে জিন্সের।

ইটা একটা ফুসকুনির ফোটো যেখানের মইদ্যে অনেকগুলা মানুষ বইয়া মাছ দরের।

সামনে সিঁড়িগুলার কালার খয়েরি এটিএময়ের দুই পাশের ওয়ালের কালার সাদা।